ফ্যান দেখা যাচ্চে সাদা কাভার পড়ানো চেয়ার এবং টেবিল দেকা যাচ্চে টেবিল -এর উপরে ফুল রাখা রয়েসে।

শিলচর লেকা একটি পোস্ট দেখতে পাচ্চি।

পড়ন্ত বিকেল দেকা যাচ্চে সূর্য দেকা যাচ্চে।

একটি দরজা দেখা যাচ্ছে বিতরে আরও দোকান রয়েসে উপর দিক থেকে আলো আসছে।

সামোনে মাঠ রয়েসে এবং একটি গাস দেখা যাচ্ছে।

একজন মানুষ বসে রয়েসে দেখা যাচ্ছে বুতল দেখা যাচ্ছে।

টেবিলটির নীচে একটি বেটারি দেকা যাচ্চে।

উপরে ভেতরে সুন্দর সুন্দর লাইট দেখা যাচ্ছে আলো দিচ্ছে।

আকাশের এক অংশ দেখতে পাচ্ছি পাহাড়ের মাটি দেখা যাচ্ছে।

বালতির মধ্যে বিভিন্ন ধরনের ফুল দেখা যাচ্ছে পাশে গাস দেখা যাচ্ছে।

সাইকেলের মতো দুটি রাকা রয়েচে।

দু'পাশে বাঁশের বেড়া দেওয়া রয়েসে।

লাল এবং সাদা রঙ্গের বেলুন দেখা যাচ্ছে।

একটি বোর্ড -এর উপরে তিনটি যন্ত্র লাগানো রয়েসে এবং তিনটি লাইট আলো দিচ্চে।

একটি দুকান দেখা যাচ্চে দুকানের মইধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যাচ্চে।